রাস্তার পাশে একটি ল্যাম্প পোস্ট আছে একটি বড়ো শেড করা একটি--

সাদা দেওয়াল করা আছে একটি মাঝখানে একটি--

এট্ট্রাক্ট করার জন্য এখানে লেখা আছে ইন্টারেক্টিভ লেসার থ্রিল ।

নিচে দিক কাঠ দিয়ে খুব সুন্দর করে প্লাই উড দিয়ে ফ্লোডিং করা আছে ।